নতুন হয়েছে জিনিসটা হয়তো। সুন্দর লাগছে জিনিস টা দেখতে ঠিক আছে।

কোন লোকজন এখানে এসে এভাবে দেখা যাচ্ছে না পাশে একজন দাঁড়িয়ে আছে একদম কনাই সেটা বোঝা যাচ্ছে। তা ছাড়া কিছু নেয় এই বিষয়টাতে।